এখানে আমি একটি দৃশ্য দেখতে পাচ্ছি। দৃশ্য টিতে একটি বিয়ের অনুষ্ঠান মনে হচ্ছে । এতে মানুষের খুব দরকার। এক জনের সাথে আর এক জনের হৃদয়ের মিলনের জন্য বিয়েটা খুবই প্রয়োজন ।

এখানে আমি একটি দৃশ্য দেখতে পাচ্ছিই এই দৃশ্যটি একটি এয়ারপোর্ট - এর । এই দৃশ্যে দেখা যাচ্ছে অনেক গুলো এল এরোপ্লেন এসে দাঁড়িয়ে আছে । এরোপ্লেনে করে এক স্থান থেকে অনেক দুরের স্থানে যাওয়া যায় । এক দেশ থেকে আর এক দেশে যায় যায় ।